তোর সাথে তো অনেকদিন দেখা হয় না সেই last

হ্যাঁ সেই last আমাদের কবে বলতো করোনার আগেই হয়তো দেখা হয়েছিলো তারপর তো আর দেখা হয়নি হ্যাঁ সে অনেক আগে সেটাই হম

যাইহোক আর বল এই চলে যাচ্ছে পড়াশুনা এই করা এইসব করতে করতে এই সারাদিন চলে যাচ্ছে

college? college হচ্ছে ইয়ে তে তোর কল্যাণীতে ও আচ্ছা কল্যানী সীমান্ত ওখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ আবার ঐদিকটা আমি অতোটা চিনি না আমি ঐদিকটা যায়নি কোনোদিন খুব ভালো জায়গা

খুব ভালো ও এখন কি তোদের online class হয় না regular না না না regular regular হয়ে গেছে আগে online হচ্ছিলো যখন ওই lock down ফক down ছিলো but এখন regular করে দিয়েছে ও রোজ তাহলে অতদূর college যাচ্ছিস? একদম এই গরমে

হ্যাঁ গরমে একদম যেতে হচ্ছে রোজ college ও আমারও তো রোজ এই গরমে office যেতে আর ভালো লাগছে না Bus এর ধাক্কা মক্কি খেয়ে গরমে আর ভাল লাগছে না যা গরম পড়েছে ওই গরমের জন্যই তো আজ আর ভালো লাগছে না যেতে এই গরমে train এর মধ্যে সম্ভব নাকি? সেটাই train বল bus বল সব জায়গায় তো ভীড় হয় ওটাই তো হম একবার আ আমি তো normally train এ আ যে travel করি না ঠিক আছে

একবার কি হয়েছিলো আমি কিছু একটা কারণে কোথায় একটা বেশ গেছিলাম বাড়ি ফিরতে হতো train এ আর তখন office time ছিলো normally আমি office time টা train avoid করি কিন্তু

সেইদিনকে office time এ আমাকে আসতে হয়েছিলো ও বাপ রে! আমি ladies এই উঠেছিলাম কি ভীড় কি ভীড় মনে হচ্ছে যে মহিলাগুলো ঠেলে আমাকে ফেলে দেবে

ছেলে~ ছেলেরা তো ছেলেরা মেয়েরা আরও ভয়ঙ্কর মানে ঝগড়া করছে একদিকে একদিকে ঠেলাঠেলি করছে কোনো reason ছাড়া ঝগড়া করছে সবার মাথায় একটা থাকে সারাক্ষণ office এর কাজ করে সবার মাথায় সবকিছু চলতে থাকে সব পুরো দিন কাজ টাজ করে মাথায় frustration থাকে একটা সেটা মনে হয় train এই সবার উপর বের করে ঐটাই ঐটাই

দেখেছি তো মেয়েদের কামরায় বেশি ঝগড়া ঝামেলা হয় হ্যাঁ মারাত্মক সেদিনকে একদিন কবে বেশ একটু ফাঁকাই ছিলো বেশী ভীড় ছিলো না আ ম বেশী ভীড় ছিলো না আমি বিধান নগর থেকে উঠেছিলাম ঠিক আছে

তো আমি এক ladies এই উঠেছি তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি ভালোভাবে দু তিনটে station পরেই আমার station আসবে তো আমি দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি পিছনে কোনো reason নেই কোনো reason ছাড়া দুটো মহিলা ঝগড়া করতে স্টার্ট করে দিলো মানে একজন মানে চুপচাপ দাঁড়িয়েই ছিলো সে কিছু করেওনি আরেকটা মহিলা যেচে আর সাথে ঝগড়া করছে, ঠিক আছে

হ্যাঁ আর আমারও না frustration সেদিনকে আ কথা থেকে ফিরছিলাম যেন একটা মানে কি বলবো tired ছিলাম frustration ছিলো ঠিক আছে normally ইয়ে মানে ভাল লাগছিল না কিছু এত্তো ঝামেলা করছে আমার মাথাটা গরম হয়ে গেছে আমি তার পরের station দমদম ছিলো, আমি দমদমে নেমে

তাহলে গাড়ি করে চলে যাবো বা bus এ করে চলে যাবো এই ঝগড়া শোনার আমার ইচ্ছা করছিলনা আমার একদম সেটাই তো গরমের সময় ভালো লাগে কারুর? এই গরমের মধ্যে কে ঝগড়া করছে কোথায় পাগলের মতো

আচ্ছা বলছি তুই নাচ টাচ শিখতিস না?

কি হলো এখন আরকি করছিসনা না কি? মাঝখানে program যেতিস বিভিন্ন জায়গায় দেখেছি ছবি দিতিস Facebook এ কিন্তু এখন কোথায়, এখন তো আর দেখতে পাইনা সেরমকিছু বা অতোটা active নয় নাকি অতোটা? না ব্যাপারটা হচ্ছে যে আমি তো~ তখন তো স্কুল college এর time ছিলো অনেক time থাকত হাতে তো program করতাম তারপরে সব class regular যেতে পারতাম কিন্তু তারপরেই job করায় করার সময় হয়ে ওঠে না মানে কি বলতো একদিন ছুটি পাচ্ছি রোববারদিন সেদিনও যদি আবার বেরোতে হয় আর ইচ্ছা করে না বিশ্বাস কর মানে আর সবচেয়ে বড় কথা program যদি থাকে regular practice করতে হবে অনেক সময় হয় যে আমার সপ্তাহের পর সপ্তাহ practice করতাম যখন কোনো program থাকত তো সেটা আমাকে regular বলতে গেলে যেতে হবে practice করার জন্যে আবার program এর দিন ছুটি লাগবে এই ব্যাপার সেই ব্যাপার এবং করতে করতে আর করাও হয় না আর সত্যি কথা বলতে ইচ্ছাও এখন করেনা মানে একদিন ছুটি পাই সেটা মনে হয় যে বাড়িতেই একটু ঘুমিয়ে যাই এই করে আর নাচটা করা হয় না বলতে গেলে out of practice ই হয়ে গেছে আমার ঐটাই ঐটাই হয় বুঝতে পেরেছি

ঐটাই এই হয় মানে সময়ের অভাবে না এখন অনেক কিছু করা হয় না

শুধু তুই নয় আমার কেন, আমার অনেকেরই এইরকম এখনো হয় এই সময়টা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পরে মানুষ চাকরি বাকরী নিয়ে, future নিয়ে তখন কি বলতো এই নাচ ফাচ এর দিকে বা গানের দিকে যেগুলো hobby না সেগুলো আস্তে আস্তে লোকে করার সময়ই পায়না অন্য কিছুর সময় জন্যে লাগাতে হয় সেই কারণে

হ্যাঁ কত মানে শখ করে নাচ শেখা এত্তো কিছু করা কিন্তু last অবধি বড় হয়ে দেখা যায় unless আমি ওই profession এই যাচ্ছি এবার যদি আমি ওই profession এ যেতাম ঐটার সাথেই connected থাকতাম কিন্তু যেহেতু আমি ওই profession এ নেই তো দুটো maintain এমন নয় যে কেউ maintain করতে পারে না আমারই একটা বন্ধু আছে, সে মানে নাচের class ক~ শেখায় মানে করেও না শেখায় plus job ও করে আর কিন্তু তাদের মতন মানে তারা কিছু rare public ই আছে সত্যি কথা বলতে তো বাকি আমাদের মতন যেকোনো একটাতেই চলে যায় mostly যাদের hobby টাকেই আ মানে miss out করতে হয়

আচ্ছা কখন খাবি?

হ্যাঁ তুই phone করলি ওই জন্যে খেতে বোসতামই ঠিক আছে তাহলে হম তোর সাথে পরেই কথা বলবো অখন খেতে যাই তুই ও খেয়ে নে হ্যাঁ আমিও খেয়ে নি পরে কথা হবে তাহলে হ্যাঁ ঠিক আছে চল bye ঠিক আছে চল টা টা bye

চলে যাচ্ছে তবে বড্ড ঠাণ্ডা, এটাই একটা ব্যাপার। অভ্যাস নেই তো, খুব অসুবিধা হয়, তুমি কেমন আছো বলো? হ্যাঁ, তুমি এটা ভালো বললে মানে এত পরিমাণে ঠাণ্ডা না ধারণার

এবার মনে হচ্ছে যেনো মানে দার্জিলিং এই এসে বসে আছি। সত্যি মানে আর সহ্য করা যাচ্ছে না, দিন দিন ঠান~ ঠাণ্ডা টা এতো বারছে আর সত্যি কথা বলতে সে মনে হচ্ছে যেন বছর নতুন বছর আসতে আসতে ঠাণ্ডা টাকেও সেই বোয়ে নিয়ে এসেছে। সত্যিই তাই, আর বিশেষ করে কী বলতো যাদের কে ভোর বেলায় একটু উঠতে হয়না তাদের জন্য আরও বিশেষ করে ভীষণ problem, মানে আমাদের তো অনেক ভোরে উঠে বেরোতে হয়।

অত শীত মানে অত সকালে উঠে স্নান করা, এই শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে গরম জল করা, মানে এটা একটা extra headache। একদম নিয়ে ঠাণ্ডা কেমন পরেছে ওইদিকে weather কেমন?

আজকে সকালেও দেখলাম বারো না তেরো ছিলো, আহ না বোধহয় তেরো ছিলো তখন এখন তো বোধহয় বারোই হয়ে গেছে, সকালে যখন বেরোচ্ছি মানে তখন কার থেকেও রাত্রি বেলা যখন ফিরছি তখন তো মানে হাড় হিম করা ঠাণ্ডা যাকে বলে, দু একজন তো মানে ইয়ার্কি মেরেই

হয়তো polar bear ই দেখা যাবে কলকাতায় এতো ঠাণ্ডা।

আমাদের এদিকে আর বোলো না মানে প্রথম প্রথম তো ঠাণ্ডা টা একদম ছিলো না, এই কাল থেকে বলতে পারো ঠাণ্ডা টা বেশ জাকিয়ে বসছে কারন আহ এই আহ আমরা যেদিন first January ছিল ধরো, সেইদিন ও অতটা ঠাণ্ডা অনুভব করিনি, কিন্তু কাল থেকে বেশ ঠাণ্ডা টা বাড়ছে মনে হচ্ছে। এর আগে তো আমাদের এরকম ছিলো মানে সন্ধ্যে বেলার দিকেও না গায়ে শাল বা চাদর কিছু

হ্যাঁ বেশ কিছুদিন মানে শীত পরার পরে তো বেশ কিছুদিন আমরা তো fan চালিয়েই শুয়েছি, তারপরে আস্তে আস্তে মানে বলছিলোই weather forecast এই বলছিলো যে thirty first এর পর থেকে বোধহয় ঠাণ্ডা বাড়বে। তারপর thirty first এর পর থেকে কী মোটামোটি তো দেখলাম পঁচিশের পর থেকেই ঠাণ্ডা বেড়ে গেলো, তারপর এখন তো মানে আর সহ্য করা যাচ্ছে না, আর বিশেষ করে আমাদের তো অভ্যাস নেই, আমাদের ভীষণ কষ্ট হয়। হ্যাঁ, আর তুমি বলো শীত কালে এতো ঠাণ্ডা গ্রীষ্মকালে এত গরম সহ্য করা

তখন আমরা গরমে হাঁস-ফাঁস করি আর এখন দেখো এখন মনে হচ্ছে ঠাণ্ডা টা কবে যাবে, আর তখন মনে হয় শীত তা কবে আসবে, মানে কোনো কিছুতেই শান্তি নেই। সত্যি মানে আর সবথেকেও বড় ব্যাপার তুমি বলো weather টা এখন এরকম হয়ে গেছে যে ঠান্ডার সময় ঠাণ্ডা চলো ঠিক আছে late এ পরছে, গ্রীষ্মকালে

বর্ষা কালে আবার রোদ দিচ্ছে মানে weather টা এতটাই খারাপ হয়ে গেছে মানে

weather টা যদি ঠিক হতো তাহলে কিন্তু এইসব সমস্যা গুলোর হাত থেকে আমরা অনেকটা বাঁচতে পারতাম। তারপর মানুষের health ও তো

effect হচ্ছে বলো? সেটাই তো, কিন্তু এগুলো হ্যাঁ সেটা তুমি বুঝতেই তো পারছো মানে weather টা যে এরকম ভাবে change হচ্ছে বা আহ এতটা কেনো মানে normal ব্যাপার টা নিয়ে তার পেছনে তো বুঝতেই পারছো যে কীরকম অবস্থা, মানুষের তো কারুকার্য সব থেকে বেশি এত গাছ কেটে দিচ্ছে এত construction এ building এর কাজ হচ্ছে, যে কারনে ধরো মানে বলাই চলছে যে হ্যাঁ পরিবেশ তো ক্ষতি হচ্ছেই এবার তার মাধ্যমে ধরো পরিবেশের মাধ্যমে তো ধরো season বা ঋতু গুলো ঠিক থাকে, এবার সেই ক্ষেত্রে সবরকমই

তারপরে আমরা তো সেই আমরা নিজেরাই নিজেদের শত্রু, এত global warming বারিয়ে দিচ্ছি গাছ পত্র কেটে দিচ্ছি তারপর এত বলা সত্বেও এইযে garbage গুলো দেখবে রাস্তার ধারে ধারে জ্বালায়, আমি এখন বাড়ি ফিরছিলাম দেখলাম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 এরপরে যখন মারাত্মক গরম টা পরবে তখন ওই আমাদের মানে এই ফল টা সেই সময় ভোগ করবো। এইগুলো মানুষ তো বোঝে না এক একটা মানে কাজ কর্ম করে ফেলে তারপরে সবার ভোগান্তি হয়। হ্যাঁ একদমই তাই, আর আজ জানো আমার একজনের সাথে কথা হচ্ছিলো ওর বাড়ি তোমার ওই

ওদের তো আবার এই time এ একদমই নাকি ঠাণ্ডা

তুমি ভাবো ওদের কী অবস্থা, ওদের side এ weather টা কীরকম বলছে ওইদিকে নাকি ঠান্ডার কোনো আবহাওয়াই নেই, আর আমাদের এইদিকে

সেটা যদি না পরে এর এরপরেই দেখবে শুরু হয়ে যাবে pox এর একটা weather, এবার একটা দক্ষিণের হাওয়া দেবে এই করবে তারপরেই pox এর weather শুরু হয়ে যাবে। সত্যি আমরা weather একদম মানে unpredictable হয়ে গেছে, দিন দিন কী যে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। একদম , কিছু তো বোঝা যাচ্ছেই না এবার তার সাথে সাথে বলো কিরকম ভাবে এই এখনই ঠান্ডা এখনই গরম, আবার এখনই,

আবহাওয়া, এই করতে করতে তো মানে ছোটো বাচ্চাদের তো season টা

আর new born baby গুলোর কী কষ্ট আমি তো তাই দেখছিলাম, মানে Facebook এও দেখছি বন্ধু বান্ধব দেরও যাদের বাচ্চা কাচ্চা হয়েছে দেখছিলাম যে কী কষ্ট ওদের এই ছোটো ছোটো বাচ্চা গুলো এতো মানে এতো মারাত্মক শীত,

ছোট বাচ্চাদের ভীষন কষ্ট হচ্ছে এই weather এ। আবার যখন গরম লাগছে ওদেরও মারাত্মক কষ্ট। একদম মানে কষ্ট ধরো weather সত্যি বলে না পরিবেশ বান্ধব একটা ব্যাপার আমরা ছোট

সেই বলতো যে পরিবেশ আমাদেরকে, রচনায় থাকতো না হাওয়া দেয়, ফল দেয়, ফুল দেয়

মানুষকে একটা বেচ~ ভালোভাবে বেঁচে থাকার রাস্তা

এখন এখন আমরা সেগুলো বুঝতে পারি যে হ্যাঁ সত্যি আহ পরিবেশ আমাদের কাছে কতটা দরকার, পরিবেশ ঠিক থাকলে weather তো ধরো ঠিক থাকবেই, আর weather ঠিক থাকলে ধরো মানুষের জীবন যাত্রাটাও খুব ভালো ভাবে

তো ,সেটাই তো, কত জাগায় চাষ বাস হয়নি এরপরে production এতো কম থাকলে জিনিসের supply যদি আমাদের কাছে কম থাকে কত দাম বেরে যাবে তুমি দেখো, এরপরে price hike টা তুমি দেখবে,

মানে আগে বলতো যে মানুষ হাতে থলি নিয়ে pocket এ টাকা নিয়ে বাজারে যায় এখন উল্টো হয়ে গেছে, pocket এ বাজার নিয়ে আর হাতে থলি মানে হাতে করে থলিতে টাকা নিয়ে মানুষকে বাজার যেতে হয় এমন অবস্থা। কিন্তু সবকিছুর জন্য কিন্তু আমাদের পরিবেশই দায়ী, কিন্তু সেটা পরিবেশের তো দোষ নয়, দোষটা হচ্ছে আমাদের আমরা নিজেদের দোষেই পরিবেশ কে এইভাবে এরম দুষিত করেছি এই অবস্থা করেছি যার ফলে আমাদের এতো কষ্ট এতো ভোগান্তি । একদম মানে, সব দিকটাই জানোতো একটা সব উল্টো পালটা

পরিবেশ ঠিক নেই সেখানে পরিবেশের থেকেও weather ঠিক নেই, আর weather না ঠিক থাকলে তো আমাদের তো ধরো কোনো ঠিক থাকার

সবথেকে বেশি লক্ষ্য করলাম এই বছরে ধরো, দুর্গা পুজোর time এ কী বিশাল

যখন বৃষ্টি হওয়ায় কোনো গল্পই নয়, বর্ষাকালে তো বৃষ্টি হলোই না যে বৃষ্টি আহ দুর্গা পুজোর সময়

এবার ঠান্ডা টাও late এ পরলো আমাদের এইদিকে, তোমাদের ওইদিকে যদিও বা বলছো কলকাতার দিকে তো আহ ঠাণ্ডা টা মোটামোটি ঠিক

কিন্তু এইদিকে তুমি মানে আমাদের basically তো আমরা জানি যে December month মাস টা মানেই

আমাদের এইদিকে তুমি December মাস এ যদি দেখতে না, অধিকাংশ মানুষ

এরকম ব্যাপার শোনা যাচ্ছে, মানে সবাই ধরো balcony তে দাড়িয়ে যদি গল্প করতো না, মানে সন্ধ্যা দিকে বলতো যে হ্যাঁ কোনো মানে ঠান্ডার তো আবহাওয়া নেই, মানে বলছে উম fan টা চালিয়ে বোস এইরকম ব্যাপার। এই তো মানে December শেষ হলো January টা ঢুকেছে তারপরে যদিও বা একটু ঠাণ্ডা টা অনুভব করতে পারছি। তাও একদিক থেকে ভালো তোমাদের ওইদিকে ঠাণ্ডা টা পরেছে অনুভব

বলছি যে একটা weather এর জিনিস, সেই ঋতুর জিনিস সেই ঋতুতে হলে মানুষের মানে সেটা দরকারও, মানুষের শরীরের জন্য ও প্রয়োজন আমাদের মানে overall পরিবেশের জন্য ও সেটা প্রয়োজন, সেটা সব দিক থেকে healthy।

আর ultimately তো সেই আমাদের জীবন যাত্রার ওপরেই প্রভাব পরে বলো? তবে হ্যাঁ ঠাণ্ডার সময় একটা জিনিস মানে খুবই যেটা আমার খারাপ লাগে যে~ যেটা একটা বললাম, new born baby দের তো ভীষণ কষ্ট আর হচ্ছে বয়স্ক মানুষদের, মানে ওদের পক্ষেও সত্যি ঠাণ্ডা টা resist করা খুব, এই সময় টা বিশেষ করে এই কিছু দিন ওদের জন্য খুব difficult। মানে কিছুতেই কিছুই ওদের ঠাণ্ডা আটকাচ্ছে না, হাড়ে মানে কাঁপুনি ধরানো যে একটা ব্যাপার থাকে সেটা হয়ে যাচ্ছে, ওরা আরো অসুস্থ হয়ে পরছে। তো এটার জন্যও আমার মনে হয় একটু ঠাণ্ডা টা,

সত্যি কথা কিন্তু ওটায় মানে আহ তবু ঠিক আছে কিছুদিন থাকলো কিছুদিন থাক, তবে হ্যাঁ শীতকাল টা আমার একটা জিনিসের জন্য খুবই ভালো লাগে সেটা হচ্ছে অন্তত শীতকালে কাজ করে দেখবে কোনো ক্লান্তি আসে না, তুমি সকালবেলা ঘুম থেকে ওঠা টা যা কষ্ট। একবার যদি তুমি উঠে পরতে পারো, বিছানা থেকে বেরিয়ে যেতে পারো, তারপরে কিন্তু তুমি সারাদিনের জন্য active তুমি কাজ করো খাটো খাও দাও